সামনে কিছু গুলি ঘর দেখানো যাচ্ছে ঘরের সামনে কিছুগুলি ঝান্ডা গাড়ানো তারবেশ পাশেই অনেকগুলি গাছপালা রয়েছে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পুল |

এর সামনে একটি রাখা আছে ।